জায়গাটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আর এই--

সেলুন এ চুল ফুল কাটতে এসেছে ওরা সামথিং কিছু করতে এসেছে আর মেয়েদের পার্লার এ আমাদের কলকাতায় হাজার হাজারটা মেয়েদের পার্লার আছে যেখানে মেয়েরা গিয়ে--

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পোস্ট অফিস আর এই পোস্ট অফিস এর মাধ্যমে--

বা-আ-ব কলেজ এর আশেপাশে ও স্কুল এর আশেপাশে এগুলো একটু বেশি থাকে যেননা স্কুল ছেলেমেয়েদের কলেজ এর ছেলেমেয়েদের সুবিধে হবে বলে এগুলো খুবই ভালো দো--

আর এই অফিস গুলোর জন্যই কিন্তু আজ--

খুবই সুন্দর ভাবে জিনিসটা তৈরী করা হয়েছে ।

এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে মিউজিয়াম এর ছবি ভেতরে একটা প্রচুর বড় মিউজিয়াম আছে যেটা দেখে বোঝা যাচ্ছে এই মিউজিয়াম টার বয়স মিনিমাম ষাট থেকে একশো বছর এখানে ।

মানুষজন ঘুরতে ফিরতে যাতায়াত করে জায়গাটা দেখাও কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা আর খুবই ভালো ভাবে তৈরী করা হয়েছে খুবই--